নমস্কার iterative methods ব্যবহার করে linear ইকুয়়েসন সমাধান করার এই tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষ পর্যন্ত আপনি শিখবেন:
iterative methods দ্বারা linear ইকুয়়েসনের system সমাধান করা
linear ইকুয়়েসন সমাধান করতে scilab code বিকাশিত করা
এই tutorial record করতে আমি ব্যবহার করছি:
উবুন্টু 1204 অপারেটিং সিস্টেম এবং scilab সংস্করণ 533
এই টিউটোরিয়ালটি অনুশীলন করার আগে আপনার scilab এবং লিনিয়ার ইকুয়়েসন সমাধান করার মৌলিক জ্ঞান থাকতে হবে
scilab for জন্য spoken tutorials website উপলব্ধ প্রাসঙ্গিক tutorials দেখুন
প্রথম iterative method the আমরা অধ্যয়ন করব the হল jacobi method
n ইকুয়়েসন এবং n আননোন্সের সাথে linear ইকুয়়েসনের system দেওয়া হয়েছে
আমরা ইকুয়়েসন আবার লিখি যেমন x of i k + 1 is equal to b মাইনাস সমেশন অফ a i j x j k equal to 1 to n ডিভাইডেড by a i i যেখানে i 1 থেকে n পর্যন্ত
আমরা প্রতিটি x of i we ভ্যালু অনুমান করি
তারপর আমরা পূর্বের step প্রাপ্ত ইকুয়়েসনে ভ্যালু রাখি
ইকুয়়েসন ততক্ষণ অবিরত রাখি যতক্ষণ সলিউসন converges না we যায়
এখন jacobi method ব্যবহার করে এই উদাহরণ সমাধান করি
এখন jacobi method এর জন্য code দেখি
scilab console প্রদর্শিত উত্তরের ফরম্যাট স্পষ্ট করতে আমরা format method ব্যবহার করি
এখানে e দেখায় যে উত্তর scientific নোটেশনে হওয়া উচিত
এবং 20 প্রদর্শিত হওয়া digits সংখ্যা প্রদর্শন করে
তারপর আমরা নিম্ন ম্যাট্রাইসেসের ভ্যালু পেতে input ফাংশন ব্যবহার করি:
coefficient matrix
right hand side matrix
initial values matrix
maximum number of iteration এবং
convergence tolerance
তারপর size ফাংশন ব্যবহার করে যাচাই করি যে a matrix square matrix কি নয়
না হলে আমরা error দেখাতে error ফাংশন ব্যবহার করি
তারপর আমরা যাচাই করি যে matrix a diagonally dominant কি নয়
প্রথম অংশ matrix প্রতিটি row এর যোগফল গনণা করে
তারপর এটি যাচাই করে যে diagonal element এর গুণফল এর দ্বিগুন সেই row এর element যোগফলের চেয়ে বেশী কি নয়
না হলে error ফাংশন ব্যবহার করে error প্রদর্শন করা হয়
তারপর আমরা input arguments সাথে jacobi iteration ফাংশন সংজ্ঞায়িত করি
a b x zero
maximum iteration এবং tolerance level
এখানে x zero হল initial ভ্যালু matrix
আমরা যাচাই করি যে a matrix এবং initial ভ্যালু matrix একে অপরের অনুরূপ কি নয়
আমরা x k p one we value গনণা করি এবং তারপর যাচাই করি যে relative error tolerance level we তুলনায় কম কিনা
এটি tolerance level এর তুলনায় কম হলে আমরা iteration break করি এবং সমাধান ফেরৎ দেওয়া হয়
অবশেষে আমরা ফাংশন সমাপ্ত করি
এখন ফাংশন সংরক্ষণ এবং execute করি
scilab console খুলি
এখন প্রতিটি প্রম্পটের জন্য ভ্যালু লিখি
কোএফিসিয়েন্ট matrix a রয়েছে বর্গাকার বন্ধনী খুলুন 2 space 1 সেমিকোলন 5 space 7 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
তারপর আমরা type বর্গাকার বন্ধনীতে 11 semicolon 13 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
initial values matrix রয়েছে বর্গাকার বন্ধনী খুলুন 1 সেমিকোলন 1 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
ইটারেসনের সর্বাধিক সংখ্যা হল 25
enter টিপুন
ধরুন convergence tolerance level হল 000001
enter টিপুন
আমরা নিম্ন টিপে ফাংশন call করি
jacobi iteration বন্ধনী খুলুন a comma b comma x zero comma m a x i t e r comma t o l বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
x1 এবং x2 এর values console দেখায়
ইটারেশন্সের সংখ্যাও দেখায়
এখন gauss seidel method অধ্যয়ন করি
n ইকুয়েশন এবং n আননোনের সাথে linear ইকুয়েশনের system দেওয়া হয়েছে
আমরা প্রতিটি আননোনের জন্য ইকুয়েশনের অন্য ভ্যারিয়েবল এবং তার কোএফিসিয়েন্টকে সংশ্লিষ্ট ডানদিকের এলিমেন্ট থেকে সরিয়ে আবার লিখি
তারপর আমরা এটি সেই ভ্যারিয়েবলের জন্য আননোন ভ্যারিয়েবল a i i দ্বারা বিভাজিত করি
এটি প্রতিটি প্রদত্ত ইকুয়েশনের জন্য করা হয়
jacobi method এ x of i k + 1 in গণণার জন্য x of i k + 1 ছাড়া x of i k in প্রতিটি element ব্যবহার করা হয়
gauss seidel method আমরা x of i k in value x of i k + 1 দ্বারা ওভাররাইট করি
এখন এই উদাহরণ gauss seidel method দ্বারা সমাধান করি
এখন gauss seidel মেথডের জন্য code দেখি
প্রথম line format ফাংশন ব্যবহার করে console প্রদর্শিত উত্তরের ফরম্যাট দেখায়
তারপর আমরা নিম্নের ভ্যালু পেতে input ফাংশন ব্যবহার করি
coefficient matrix
right hand side matrix
ভ্যারিয়েবলের initial values matrix
maximum number of iterations এবং
tolerance level
তারপর আমরা input arguments a comma b comma x zero comma max ইটারেসন্স এবং tolerance level এবং output arguments সলিউশনের সাথে gauss seidel ফাংশন সংজ্ঞায়িত করি
আমরা size এবং length ফাংশন ব্যবহার করে এটি যাচাই করি যে matrix a square কি নয় এবং initial vector এবং matrix a অনুরূপ কি নয়
তারপর আমরা ইটারেশন শুরু করি
আমরা initial values vector x 0 কে x k we সমান রাখি
আমরা x k we সমান আকারের zeros matrix বানাই এবং এটিকে x k p 1 বলি
আমরা x k p 1 ব্যবহার করে সেই ইকুয়েশনের আননোন ভ্যারিয়েবলের value পেতে প্রতিটি ইকুয়েশন সমাধান করি
প্রত্যেক ইটারেশন্সে x k p 1 value আপডেট হয়
আমরা এও যাচাই করি যে relative error প্রদত্ত tolerance level তুলনায় কম কি নয়
যদি হয় তাহলে আমরা iteration break করি
তারপর x k p1 ভ্যারিয়েবল সলিউশনের সমান রাখি
অবশেষে আমরা ফাংশন সমাপ্ত করি
এখন আমরা ফাংশন সংরক্ষণ এবং execute করি
scilab console খুলি
প্রথম প্রম্পটের জন্য আমরা type matrix a
লিখুন বর্গাকার বন্ধনীতে 2 space 1 সেমিকোলন 5 space 7 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
enter টিপুন পরবর্তী প্রম্পটের জন্য
লিখুন বর্গাকার বন্ধনীতে 11 সেমিকোলন 13 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
আমরা নিম্ন লিখে initial value vector value দেই
বর্গাকার বন্ধনী খুলুন 1 semicolon 1 বর্গাকার বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
তারপর আমরা ইটারেশন্সের সর্বাধিক সংখ্যা 25 করি
enter টিপুন
এখন tolerance level 000001 পরিভাষিত করি
enter টিপুন
অবশেষে আমরা নিম্ন লিখে ফাংশন call করি:
g a u s s s e i d e l বন্ধনী খুলুন a comma b comma x zero comma m a x i t e r comma t o l বন্ধনী বন্ধ করুন
enter টিপুন
x1 এবং 2 এর ভ্যালু প্রদর্শিত হয়
একই সমস্যা সমাধান করতে ইটারেশন্সের সংখ্যা jacobi মেথডের থেকে কম হয়
jacobi এবং gauss seidel methods ব্যবহার করে এই সমস্যা নিজে সমাধান করুন
in tutorial আমরা শিখেছি :
linear ইকুয়়েসনের সিস্টেমের জন্য scilab code বিকাশিত করা
linear ইকুয়়েসনের সিস্টেমের আননোন ভ্যারিয়েবলের value গনণা করা
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ